এটা একটা স্টেশান উম স্টেশানে অনেক যাত্রী বসে রয়েছে দেখা যাচ্ছে । অনেকে হেটে বেরাচ্ছে এখানে ট্রেন আসা যাওয়া করে অনেক দূরদূরান্ত থেকে মানুষ আসে অনেক দূরে মানুষ যায় ঘুরতে বেড়াতে।

এখানে অনেক বড় রাস্তা আছে | রাস্তার সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে |তার পাশে ফ্ল্যাট রয়েছে উম অনেক গাছ আছে | আহ রাস্তার পাশে একটা পাঞ্জাব ব্যাংক রয়ে ব্যাংক আছে অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা করছে ।

এটা একটা ফুটবল খেলার মাঠ | এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছেলে ফুটবল খেলছে আর ফুটবল মাঠটা পুরো মাঠটা নেট দিয়ে ঘেরা রয়েছে | তার আশেপাশে কতসুন্দর গাছ আছে একটা সবুজ মাঠ।